আমি এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

রোডটির দুপাশে অনেক ধরনের গাছপালা রয়েছে এবং বিন বিল্ডিংও রয়েছে।

পাশে একটি বিল্ডিং -এ একটি সাইনবোর্ড দেওয়া রয়েছে।

আমি এখানে একটা রুম দেখতে পাচ্ছি রুমটির ভিতরে কিছু মহিলা দাঁড়িয়ে রয়েছে।

উপরের সাইনবোর্ডটার মধ্যে লেখা রয়েছে এ_টি_এম ।

একটি মহিলা একটি শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে।

আমি এখানে একটি দোকান দেখতে পাচ্ছি দোকানটি সাইকেলের।

আমি এখানে একটি রোড দেখতে পাচ্ছি।